পাহাড়গুলোর ওপরে প্রচুর সবুজ গাছপালাতে ভরা।

রাস্তার ধারে রয়েছে অনেকগুলো গাছপালা।

বাচ্চা মেয়েগুলি এখানে রঙ্গলি করছে।

প্রতিটি সেলফ -এর ভেতরে অনেকগুলো জিনিস রাখা রয়েছে।

উপরে আমি একটি ছেলেকে দেখতে পারছি।

সামনে একটি পাথর যেটির উপরে ছেলেটি বসে আছে।

কিছুগুলোর পাশ দিয়ে বক্স রাখা রয়েছে।

গাছের গুঁড়ি দিয়ে একটি গেট করা হয়েছে।

গেট -টির নীচে গ্রীল লাগানো রয়েছে।

একটিম সোজা রাস্তা চলে গেছে।

উপরে রয়েছে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস -এর বতল।

আকাশটিতে হালকা হালকা মেঘ করেছে।

রাস্তার পাশেই তিনচারটে বাইক এবং স্কুটি রাখা রয়েছে।

রাস্তার দু'ধারে রয়েছে অনেকগুলো গাছপালা।

পাশে অনেকগুলো টিন -এর ঘর বা ছাউনি রয়েছে।

এখানে আমি একটি ঘর দেখতে পারছি।

এবং ডানদিকে রয়েছে অনেকগুলো গাছ।

সামনে আমি তিনটি উইকেট দেখতে পারছি।

এবং ঠিক পেছনে অনেকগুলো গাছপালা এবং গাড়ি দেখা যাচ্ছে।

সামনেই রয়েছে একটি গ্রিল ।

উপরে অনেকগুলো সুন্দর সুন্দর লাইট লাগানো রয়েছে।

এবং কিছু ডিভাইডার রয়েছে ডিভাইডার -এর এপাশে ওপাশে বহু মানুষ বসে রয়েছেন।

উপরের ছবিটিতে আমি একটি ফাঁকা ময়দান দেখতে পারছি।

সামনেই রয়েছে একটা বড় বেড ।

সামনে কিছু সাজানো গাছপালাও দেখা যাচ্ছে।

এটি একটি হোটেলের ছবি।

হোটেলের সামনে রয়েছে অনেকগুলো টেবিল এবং চেয়ার ।

কুলটির সামনেই অনেকগুলো সাইকেল রাখা রয়েছে।

দিনের বেলার ছবির জন্য মাঠে প্রচুর রোদও পড়ছে।

এটি সম্ভবত কোনো পার্কের ছবি।

সামনের রাস্তা দিয়ে দুজন লোক চলে যাচ্ছেন।

দেয়ালের পাশ দিয়ে কিছু ওয়ালপেপার সা সাজানো রয়েছে।

ঘরগুলির রং সাদা লাল এসবই।

চেয়ার -গুলোর ওপরে অনেক মানুষই বসে রয়েছেন।